Linux এ নিয়মিত ফাইল নিয়ে কাজের উপর এই কথ্য টিউটোরিয়াল এ অপনাদের স্বাগত
লিনাক্স এ ফাইল এবং ডিরেক্টরি একসাথে ফাইল সিস্টেম তৈরি করে
পূর্ববর্তী টিউটোরিয়াল এ ইতিমধ্যে আমরা দেখেছি কিভাবে ডিরেক্টরি নিয়ে কাজ করতে হয়
আপনি এই ওয়েবসাইটে সেই টিউটোরিয়াল টি পাবেন
এই টিউটোরিয়াল এ আমরা শিখব কিভাবে নিয়মিত ফাইল নিয়ে কাজ করতে হয়
আমরা ইতিমধ্যেই অন্য একটি টিউটোরিয়াল এ দেখেছি কিভাবে একটি ফাইল তৈরি করতে ক্যাট কমান্ডের ব্যবহার করা যায়
বিস্তারিত জানার জন্য এই ওয়েবসাইট টি দেখুন
এখন জেনে নেওয়া যাক কিভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় ফাইল কপি বা প্রতিলিপি করা যায়
এর জন্য আমাদের সিপি কমান্ড আছে
দেখা যাক কিভাবে এই কমান্ড ব্যবহার করতে হয়
একটি একক ফাইল প্রতিলিপি করার জন্য লিখুন সিপি স্পেস এক বা একাধিক বিকল্প স্পেস মূল ফাইল এর নাম স্পেস প্রতিলিপি হবার পর ফাইল এর নাম
একসাথে একাধিক ফাইল প্রতিলিপি করার জন্য লিখুন সিপি স্পেস এক বা একাধিক বিকল্প যে ফাইল গুলি আমরা প্রতিলিপি করবো সেগুলির নাম এবং ডিরেক্টরির নাম যার মধ্যে এই ফাইল গুলি কপি বা প্রতিলিপি করা হবে
এখন আমরা একটি টার্মিনাল খুলবো
ইতিমধ্যে আমদের হোম অনির্বাণ arc ত়ে তেস্ত১ নামক একটি ফাইল নামে আছে
টেস্ট1 এ কি আছে দেখার আমরা লিখুন
ক্যাট টেস্ট1 ও এন্টার টিপুন
আমরা বর্তমানে টেস্ট1 ফাইল এর বিষয়বস্তু দেখতে পাচ্ছি
যদি আমরা অন্য ফাইল টেস্ট2 ত়ে এটি প্রতিলিপি করতে চাই তাহলে আমাদের লিখতে হবে
সিপি টেস্ট1 টেস্ট2
এন্টার টিপুন
এখন ফাইল প্রতিপিলি হয়ে গেছে
যদি টেস্ট2 না থকে তাহলে এটা প্রথমে তৈরী হবে এবং তারপর টেস্ট1 এর বিষয়বস্তু সেটি তে প্রতিলিপি করা হবে
যদি টেস্ট2 ফাইল আগে থেকেই থাকে তাহলে আগের লেখা নিঃশব্দে মুছে গিয়ে নতুনভাবে লেখা হয়ে যাবে
এই কপি করা ফাইল দেখতে হলে লিখুন ক্যাট টেস্ট2 ও এন্টার টিপুন
আপনি এক ডিরেকটরি থেকে অন্য ডিরেকটরিত়ে ফাইল কপি করতে পারেন উদাহরণস্বরূপ লিখুন সিপি homeanirbanarcডেমো1 homeanirbanডেমো2
এন্টার টিপুন
এইটা উত্স ডিরেক্টরি হোম অনির্বাণ arc থেকে ফাইল ডেমো1 কে গন্তব্য ডিরেক্টরি অর্থাৎ হোম অনির্বাণ এ প্রতিপিলি করে
এটি ফাইলটিকে ডেমো2 নাম এ কপি করবে
ডেমো2 আছে কিনা দেখার জন্য লিখুন এলএস স্পেস হোম অনির্বাণ এবং এন্টার টিপুন
স্ক্রল করে উপরে যান ডেমো2 দেখা যাচ্ছে
পরের আলোচনা আগে স্ক্রীন পরিস্কার করে নেওয়া যাক
আপনি যদি গন্তব্য ডিরেক্টরির মধ্যে ফাইলটির একই নাম রাখতে চান তাহলে আপনি ফাইল এর নাম না উল্লেখ করতে পারেন
উদাহরণস্বরূপ লিখুন সিপি homeanirbanarcডেমো1 হোম অনির্বাণ
এন্টার টিপুন
এইটি হোম অনির্বাণ arc ডিরেক্টরির থেকে ফাইল ডেমো1 home অনির্বাণ এআরসি ডিরেক্টরিত়ে কপি করবে
কপি করা ফাইল এর নাম ডেমো1 হবে
আগের মতই ডেমো1 আছে কিনা দেখার জন্য লিখুন এলএস হোম অনির্বাণ এবং এন্টার টিপুন
এখানে আবার আমরা উপরে স্ক্রল করবো
আপনি এখানে ডেমো1 ফাইল দেখতে পাচ্ছেন
পরবর্তী আলোচনার আগে আসুন স্ক্রীন মুছে ফেলি
আরেকটি উদাহরণ যখন আমরা একাধিক ফাইল কপি করতে হলে আমাদের গন্তব্য ফাইলের নাম দিতে হবে না
আমি ধরে নিচ্ছি যে যে আমাদের হোম ডিরেক্টরিতে টেস্ট1 টেস্ট2 টেস্ট3 নামক তিনটি ফাইল আছে
এখন লিখুন সিপি টেস্ট1 টেস্ট2 টেস্ট3 হোম অনির্বাণ টেস্টডির এবং Enter টিপুন
এই কমান্ড ফাইল গুলির নাম পরিবর্তন না করে টেস্ট1 টেস্ট2 এবং টেস্ট3 কে home অনির্বাণ টেস্টডির ডিরেক্টরিত়ে কপি করবে
ফাইলগুলি কপি হয়েছে কিনা ত়া দেখতে লিখুন এলএস হোম অনির্বাণ টেস্টডির এবং Enter টিপুন
আপনি দেখতে পাচ্ছেন টেস্ট1 টেস্ট2 এবং টেস্ট3 এই ডিরেক্টরির মধ্যে উপস্থিত আছে
সিপি কমান্ড এর অনেক বিকল্প আছে আমরা এইখানে তাদের মধ্যে শুধুমাত্র গুরুত্বপূর্ণ গুলি দেখব
স্লাইড এ ফিরে যাওয়া যাক
বিকল্প গুলির মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিকল্প হল R এটি একটি সম্পূর্ণ ডিরেক্টরি ও তার ভিতরের সবকিছু একসাথে প্রতিলিপি করে
আসুন একটি উদাহরণ দেখা যাক আসুন টেস্টডির ডিরেক্টরির সবকিছু টেস্ট ডিরেক্টরির তে প্রতিলিপি করা যাক
তার জন্য লিখুন সিপি টেস্টডির টেস্ট ও এন্টার টিপুন
আপনি আউটপুট বার্তা থেকে বুঝতে পারছেন সাধারণত আমরা একটি ডিরেক্টরি ও তার ভিতরের সবকিছু শুধু সিপি কমান্ড দিয়ে প্রতিলিপি করতে পারি না
কিন্তু R বিকল্প ব্যবহার করে আমরা এটা করতে পারব
এখন লিখুন cp রের টেস্টডির টেস্ট ও Enter টিপুন
এখন ফাইলগুলি কপি করা হয়ে গেছে
টেস্ট ডিরেকটরি আসলে তৈরী হয়েছে কিনা দেখার জন্য লিখুন এলএস এবং এন্টার টিপুন
আপনি দেখতে পাচ্ছেন যে টেস্ট ডিরেক্টরি উপস্থিত রয়েছে
আসুন স্ক্রীন মুছে ফেলা যাক
টেস্ট ডিরেক্টরির ভিতরে কী আছে ত়া দেখতে লিখুন এলএস এবং এন্টার টিপুন
আপনি টেস্ট ডিরেক্টরির বিষয়বস্তু দেখতে পাচ্ছেন
এখন আমরা স্লাইড এ আবার ফিরে যাব
আমরা দেখছি যদি একটি ফাইল কে অন্য আগের থেকে বিদ্যমান ফাইল এ কপি করা হয় তাহলে বিদ্যমান ফাইল ওভাররাইটেন হবে
এখন কি হবে যদি অসাবধানতাবশত আমরা একটি গুরুত্বপূর্ণ ফাইল কে ওভাররাইটেন করি160
এই মতন কিছু সমস্যা এড়ানোর জন্য আমদের b বিকল্প আছে
এই প্রতিটি গন্তব্য ফাইলের একটি ব্যাকআপ করে তোলে
আমরা i অপশন ব্যবহার করতে পারি এইটি সবসময় কোনো গন্তব্য ফাইল কে ওভাররাইটিং করার আগে আমাদের সতর্ক করে
এখন আসুন দেখি এমভি কমান্ড কিভাবে কাজ করে
এইটি কোনো ফাইল সরানোর জন্য ব্যবহৃত হয়
দেখা যাক এটি কিভাবে দরকারী
এর দুটি প্রধান ব্যবহার রয়েছে
এটা কোনো ফাইল অথবা ডিরেক্টরির নাম পরিবর্তন করতে ব্যবহৃত হয়
এছাড়াও এটি অনেকগুলি ফাইল একসাথে একটি ভিন্ন ডিরেক্টরিতে সরিয়ে নিয়ে যায়
এমভি প্রায় সিপি এর অনুরূপ
আমরা ইতিমধ্যে সিপি নিয়ে আলোচনা করেছি
সুতরাং আসুন কিভাবে এমভি কমান্ডের ব্যবহার দেখে নেওয়া যাক
টার্মিনাল খুলুন এবং লিখুন এমভি টেস্ট1 টেস্ট2
এন্টার টিপুন
এইটি হোম ডিরেক্টরিতে থাকা টেস্ট1 ফাইল এর নাম পরিবর্তন করে টেস্ট2 করবে
যদি টেস্ট2 ইতিমধ্যেই থেকে থাকে তাহলে নিশব্দভাবে ওভাররাইট হয়ে যায়
আমরা যদি চাই ফাইলটি ওভাররাইট হবার আগে আমাদের সতর্কবার্তা জানাবে
তাহলে এমভি কমান্ডের সাথে i বিকল্প ব্যবহার করতে হবে
ধরুন আমাদের কাছে অনির্বাণ
নামক একটি ফাইল আছে
আমরা সেই ফাইলটির নাম বদলে টেস্ট2 করতে চাই
লিখুন mv ই অনির্বাণ টেস্ট2 এবং Enter টিপুন
আপনি দেখতে পারছেন একটি সতর্কবার্তা দেওয়া হয়েছে যাতে জিজ্ঞাসা করা হচ্ছে ফাইল test2কে ওভাররাইট করা উচিত হবে কী হবে না
আমরা যদি y টিপি এবং তারপর Enter টিপি তাহলে ফাইল ওভাররাইট হয়ে যায়
সিপি র মতন আমরা এমভি কে একাধিক ফাইল এর উপর ব্যবহার করতে পারি কিন্তু সেক্ষেত্রে গন্তব্যস্থল একটি ডিরেক্টরি হতে হবে
পরের আলোচনার আগে স্ক্রীন মুছে ফেলা যাক
ধরুন আমাদের হোম ডিরেক্টরিতে ৩ টি ফাইল abcটিএক্সটি popটিএক্সটি এবং pushটিএক্সটি আছে
তাদের উপস্থিতি দেখার জন্য লিখুন এলএস এবং এন্টার টিপুন
এখানে popটিএক্সটি pushটিএক্সটি এবং abcটিএক্সটি ফাইল দেখা যাচ্ছে আসুন স্ক্রীন মুছে ফেলা যাক
আমরা এখন এই তিনটি ফাইল কে টেস্টডির নামক একটি ডিরেকটরি ত়ে সরাতে চাই
এর জন্য আমরা লিখব এমভি abcটিএক্সটি popটিএক্সটি pushটিএক্সটি এবং তারপর গন্তব্য ফোল্ডারটির নাম অর্থাৎ টেস্টডির
এন্টার টিপুন
এইগুলির উপস্থিতি দেখার জন্য লিখুন এলএস টেস্টডির এবং Enter টিপুন
আপনি এবিসি পপ এবং pushটিএক্সটি ফাইল গুলি দেখতে পাচ্ছেন
এখন আসুন এমভি কমান্ডের সাথে ব্যবহৃত কিছু বিকল্প দেখে নেওয়া যাক
প্রথমে স্লাইড ফিরে যাই
এমভি কমান্ড এর b অথবা ব্যাকআপ বিকল্পটি আছে
এটি গন্তব্যস্থানের প্রতিটি ফাইলকে ওভাররাইট করার আগে সেটির ব্যাকআপ বা প্রতিলিপি রেখে দেয়
ইতিমধ্যে আমরা দেখেছি I বিকল্পটি কোনো গন্তব্য ফাইল কে ওভাররাইট করার আগে আমাদের সতর্ক করে
আমরা পরবর্তী কমান্ড আরএম কমান্ড দেখব
এই কমান্ডের সাহায্যে ফাইল মুছে ফেলা যায়
টার্মিনাল ফিরে যান এবং লিখুন এলএস টেস্টডির
আমরা একটি ফাইল যার নাম faqটিএক্সটি প্রেজেন্ট
দেখতে পাব
লিখুন আমরা এটি কে মুছে ফেলতে চাই
আমরা এর জন্য লিখব আরএম টেস্টডির faqটিএক্সটি ও এন্টার টিপুন
এই কমান্ডের সাহায্যে faqটিএক্সটি ফাইল কে টেস্টডির ডিরেক্টরি থেকে মুছে ফেলা যাবে
এই ফাইলটা আসলে মুছে ফেলা হয়েছে কি না দেখতে আমাদের আবার প্রেস করতে হবে টেস্টডির এবং এন্টার টিপুন
এখন ফাইল faqটিএক্সটি দেখতে পাওয়া যাচ্ছেনা
আপনি আরএম কমান্ড একাধিক ফাইল এর উপরেও প্রয়োগ করতে পারেন
টেস্টডির ডিরেক্টরি তে দুটি ফাইল উপস্থিত রয়েছে এবিসি2 এবং এবিসি1
ধরুন আপনি এবিসি1 এবং এবিসি2 ফাইল দুটি মুছে ফেলাত়ে চান
এই জন্য লিখুন আরএম testdirএবিসি1 testdirএবিসি2 এবং এন্টার টিপুন
এই কমান্ড টেস্টডির ডিরেক্টরি থেকে ফাইল এবিসি1 এবং এবিসি2 মুছে ফেলবে
এই ফাইল দুটি মুছে গেছে কিনা ত়া পরীক্ষা করার জন্য লিখুন এলএস টেস্টডির
আপনি এবিসি1 এবং এবিসি2 ফাইল দুটিকে আর দেখতে পাবেন না
পরবর্তী আলোচনার আগে স্ক্রিন পরিস্কার করে নিন
এখন স্লাইড এ ফিরে যাওয়া যাক
এতক্ষণের আলোচনার সারসংক্ষেপ করা যাক
একটি ফাইল মুছে ফেলার জন্য আরএম এবং তারপর ফাইলের নাম লিখতে হবে
একাধিক ফাইল মুছে ফেলতে লিখতে হবে আরএম এবং একাধিক ফাইল এর নাম যেগুলি আমরা মুছে ফেলতে চাই
এখন আসুন আরএম কমান্ডের বিকল্প দেখা যাক
কখনও কখনও একটি ফাইল রাইট প্রটেক্টেড থাকে
সেক্ষেত্রে আরএম ব্যবহার করে ফাইলটিকে মুছে ফেলা যায় না
এই ক্ষেত্রে আমরা f বিকল্পটি ব্যবহার করবো যার দ্বারা একটি ফাইল কে বলপূর্বক মুছে ফেলা হবে
অপর একটি সাধারণ বিকল্প হল r বিকল্প
আসুন দেখি কোথায় এই বিকল্পগুলি কাজে লাগে
টার্মিনাল এ ফিরে যাওয়া যাক
সাধারণতঃ আরএম কমান্ড ডিরেক্টরি মুছে ফেলার জন্য ব্যবহার করা হয় না
তার জন্য আমাদের কাছে রামদির কমান্ড আছে
কিন্তু সাধারণত রামদির কমান্ড শুধুমাত্র খালি ডিরেক্টরি কে মুছে ফেলতে পারে
কিন্তু একটি ডিরেক্টরি যার ভেতরে অনেক ফাইল এবং সাবডিরেক্টরি আছে সেটিকে মুছে ফেলতে কী করতে হবে160
আমরা এটি করার জন্য আরএম কমান্ড ব্যবহার করবো
লিখুন আরএম এবং যে ডিরেক্টরি আমরা মুছে ফেলতে চাই অর্থাৎ টেস্টডির এবং এন্টার টিপুন
আউটপুট বার্তা থেকে জানা যাচ্ছে যে আমরা আরএম ব্যবহার করে ডিরেক্টরি টেস্টডির মুছে ফেলতে পারব না
কিন্তু যদি আমরা r এবং f বিকল্পটি একত্রিত করি তাহলে আমরা এটি করতে পারব
লিখুন আরএম RF টেস্টডির এবং তারপর Enter টিপুন
এখন টেস্টডির ডিরেক্টরি সফলভাবে মুছে ফেলা হয়েছে
এবার পরের কমান্ড আলোচনার জন্য স্লাইড এ ফিরে যাওয়া যাক
সিএমপি কমান্ড
কখনও কখনও আমাদের দুটি ফাইল একই কিনা পরীক্ষার প্রয়োজন হয় যদি তারা একই হয় তাহলে আমরা তাদের থেকে একটা কে মুছে ফেলতে পারি
একটি ফাইল সর্বশেষ সংস্করণ থেকে পরিবর্তিত হয়েছে কিনা আমরা সেটিও দেখতে চাইতে পারি
এটি এবং অন্যান্য অনেক কাজের জন্য আমরা সিএমপি কমান্ড ব্যবহার করতে পারি
এইটা দুই ফাইল এর প্রত্যেক বাইট তুলনা করে
আমরা ফাইল1 এবং ফাইল2 কে তুলনা করার জন্য লিখব সিএমপি ফাইল1 ফাইল2
যদি দুটি ফাইল এ একই বিষয়বস্তু থাকে তবে কোন বার্তা প্রদর্শিত হবে না
শুধুমাত্র প্রম্পট দেখা যাবে
যদি তাদের বিষয়বস্তুর মধ্যে পার্থক্য থাকে তাহলে যেখানে প্রথম পার্থক্য আছে সেই অবস্থান প্রদর্শিত হবে
দেখা যাক সিএমপি কিভাবে কাজ করে
আমাদের হোম ডিরেক্টরিতে দুটো ফাইল স্যাম্পল1 এবং স্যাম্পল2 আছে
দেখা যাক সেগুলিতে কী আছে
লিখুন ক্যাট সাম্পে1 এবং এন্টার টিপুন
এতে লেখা রয়েছে থিস আইএস a লিনাক্স ফাইল টো টেস্ট থে সিএমপি কমান্ড
অন্য ফাইল স্যাম্পল2 ত়ে কী লেখা আছে ত়া দেখার জন্য লিখুন ক্যাট স্যাম্পল2 এবং এন্টার টিপুন
এতে লেখা রয়েছে থিস আইএস a ইউনিক্স ফাইল টো টেস্ট থে সিএমপি কমান্ড
এখন আমরা এই দুই ফাইল এ সিএমপি কমান্ড প্রয়োগ করবো
লিখুন সিএমপি স্যাম্পল1 স্যাম্পল2 এবং এন্টার টিপুন
দেখুন দুটি ফাইল স্যাম্পল1 এবং স্যাম্পল2 এর মধ্যে প্রথম পার্থক্য টি প্রদর্শিত হচ্ছে
আমদের পরবর্তী কমান্ড হল ডব্লিউসি কমান্ড
এই কমান্ড একটি ফাইলের অক্ষর শব্দ এবং লাইনের সংখ্যা গণনা করার জন্য ব্যবহার করা হয়
আমাদের হোম ডিরেক্টরিতে স্যাম্পল3 নামের একটি ফাইল আছে
সেটির বিষয়বস্তু জানার জন্য লিখুন ক্যাট স্যাম্পল3 এবং এন্টার টিপুন
এটি স্যাম্পল3 ফাইলের বিষয়বস্তু
এখন আসুন এই ফাইল এর উপর ডব্লিউসি কমান্ড ব্যবহার করা যাক
তার জন্য লিখুন ডব্লিউসি স্যাম্পল3 এবং এন্টার টিপুন
কমান্ডটি দেখাচ্ছে যে ফাইল এ ৬ টি লাইন ৬৭ টি শব্দ এবং ৩৮৫ টি অক্ষর আছে
এগুলি ছিল এমন কিছু কমান্ড যা আমাদের ফাইল নিয়ে কাজ করতে সাহায্য করে
এইপ্রকার আরো অনেক কমান্ড আছে
উপরন্তু যেগুলি আমরা দেখেছি সেই প্রতিটি কমান্ডেরও আরো অনেক অন্যান্য বিকল্প আছে
এই কমান্ড গুলি নিয়ে বিস্তারিত জানতে আপনি মান কমান্ড ব্যবহার করুন
এখানেই আমাদেরএই টিউটোরিয়ালটি সমাপ্ত হলো
কথ্য টিউটোরিয়াল প্রোজেক্ট একটি শিক্ষক প্রকল্প থেকে টক শিক্ষা জাতীয় আইসিটি মাহর্দ ভারত সরকার মাধ্যমে মিশন দ্বারা সমর্থিত এর একটি অংশ
একই উপর আরো তথ্য নিম্নলিখিত লিঙ্ক httpspoken tutorialorgNMEICT Intro এ পাওয়া যায়
আমি অনির্বাণ স্বাক্ষর করলাম
যোগ দেওয়ার জন্য ধন্যবাদ